একজন মানুষ দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি এবং অনেক গুলি বৈদ্যুতিক আলো জ্বলছে দেখতে পাচ্ছি।

সাজানো অবস্থায় দেখতে পাচ্ছি ওই দোকানটির সামনে রাস্তায় কিছু যানবাহন রাখা অবস্থায় দেখতে পা--

তোড়িতো একটিই প্রাকারের উম মাআঠ দেখতে পাচ্ছিই এর মাঠ টি সবুজ ঘাসে ভরাআ মাঠটির আশেপাশে চারিদিকে প্রাচীর দেওয়া এবং মাটির।

বাড়িটির ভেতরে কিছু মানুষ দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি এবং বাড়ির বাইরে কিছু মানুষ দাঁড়ানো অবস্থায় দেখতে পাচ্ছি।

এতে একটি দোকানের ভিতরে অংশ দেখতে পাচ্ছি এই দোকানের ভিতরে বিভিন্ন রকমের জামাকাপড় খুব সুন্দরভাবে সাজানো গোছানো দেখতে পাচ্ছি।